ঘরটি অনেক প্রাচীন আমলের তৈরী তাই জন্য অনেকাংশ ভেঙ্গে উম চুরে পড়ছে। রাস্তার ঠিক দুপাশে কত সুন্দর সবুজে ঘেরা গাছপালা রয়েছে।

ছবিটিতে আমি একটি উদ্যান দেখতে পাচ্ছি। উদ্যানটিতে দুটো দোকান দেখা যাচ্ছে। যার মধ্যে একটি দোকানে জল বিক্রি হচ্ছে। তার উপরে ছাতা টাঙানো আছে।

যেটি তে গোলাপি রং এবং লাল রং ব্যবহার করা হয়েছে ঠিক তার পাশেই একটি বড়ো বৃক্ষ আছে।

তার সামনে একটি রাস্তা চলে গেছে রাস্তার উপর দিয়ে দু চাকার একটি বাহন একটি মানুষ চালিয়ে যাচ্ছেন তার পাশে কয়েকটি তিন চাকার বাহানও দাঁড়ানো অবস্থায় রয়েছে ।

ছবিটিতে আমি একটি চার চাকার বাহনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি | চার চাকার বাহনটি সাদা রঙের | চার চাকার বাহনটি একটি রাস্তার উপর দাঁড় করানো রয়েছে।

ছবিটিতে আমি একটি উদ্যান লক্ষ্য করতে পারছি উদ্যানটিতে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম সামগ্রী রয়েছে।